এখানে একটি রুম দেখতে পারতাসি বড়।

এইখানে একটি ক্লাসরুম দেখতে পারতেসি ড্যান্স --

কাগজ দিয়ে অনেকগুলো জিনিস বানানো আছে।

এখানে একটি পার্ক দেখা সাইটে ।

ছোট ছোট সবুজ রংগের ঘাস রয়েছে মাঠে-এ।

সকল বাচ্চাদের হাতে একটি করে কাগস রাখা রয়েছে।

সাদা রঙের বড় একটি টেবিল রয়েছে এইখানে।

অনেকগুলো গাস লক্ষ করা যাচ্ছে।

অনেকগুলো মানুষ লক্ষ্য করা হচ্ছে।

এতে কিছু এয়ারপড ঝোলানো আছে।

রাস্তার দু-পাশে হয়তো অনেকগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে।

কিছু বড় বড় বাড়ি রয়েছে।

ছোট ছোট সবুজ রঙের ঘাস রয়েছে।

দোকানের সামনে অনেকগুলো মানুষ রয়েছে।

নিশ্চয়ই বসার জন্য চেয়ার রয়েছে চেয়ার গুলোকে দেখতে পারতেসি।

অনেকগুলি বেড লক্ষ্য করা যাচ্ছে শোয়ার জন্য।

এখানে পর্দাটা লক্ষ করা যাচ্ছে।

কিছু পাহাড় আছে এবং পাহাড়ের মধ্যে অনেকগুলি গাছ রয়েছে।

অনেকগুলো গাছ দেওহা আচ্ছে ।

এখানে একটি সাইডে নদী দেখতে পারতেসি।

বসার জন্য একটি চেয়ার এবং টেবিল দেখতে পারতেসি।

দোকানের সাইডে একটি বাইক রাখা রয়েছে।

এখানে বড় একটি দোকান রুম দেখতে পারতেসি।

সাইড -এ কিছু বাড়ি রয়েছে বড়।

অনেকগুলি টোটো গাড়ি দেখতে পারতেসি।

কিছু গাছপালা দেখতে পারতেসি।

মাঠের মধ্যে কিছু হরিণ দেখতে পারতেছি।

বসার জন্যও কিছু চেয়ার রয়েছে।

এখানে বড় একটি রেলওয়ে স্টেশনের রুম দেখতে পারতেছি ছোট।

নীচে কিছু কার্পেট বিছানো রয়েছে।

অনেকগুলো বাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলো গাছ দেখতে পারতাছি বড় বড়।

কিচু শুকনো কাঠ রয়েছে রাস্তার সাইড -এ।

হলুদ রঙের একটি কার্টুন রয়েছে তার মধ্যে মাছ রাখানো আছে।